যারা নিজেদের মধ্যে বিবাহ সম্পন্ন করছে এই রকমই বিবাহ আমি কিছুদিন আগে দেখেছিলাম।

এই ছবিটি দেখে মনে হচ্ছে এটি কোন একটি অনেক দূর গ্রামের কোন গির্জার ছবি ।